এটি একটি ঘর যেখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ছেলে এবং একটি বাচ্চা ছেলে ফটো তোলার মতো দাঁড়িয়ে রয়েছে একটি--

এটি একটি জায়গা যেখানে দেখতে পাচ্ছি এখানে বেশকিছু সাইকেল এবং বেশ কিছু মোটরসাইকেল দাঁড় করানো রয়েছে।

দেখতে পাচ্ছি একটি জন্মদিনের পার্টি চলছে এখনো দেখা যাচ্ছে বেশ সুন্দর একটি প্যান্ডেল রয়েছে ।

দেখতে পাচ্ছি একটি বিল্ডিং বিল্ডিং এর নিচে দেখা যাচ্ছে একটি সেলুন এর দোকান রয়েছে। সেখানে দেখা যাচ্ছে--